ঠিক কাছে। hai লাইবা কি অবস্তা তুমার আহ ভালো আছি আমার অবস্তা খুব একটা বেশি ভালো না আমার খুব ঠান্ডা লেগেছে এবং জ্বর সরধী আছে তুমার কি অবস্তা অনেক দিন পর আমার ওই যে ঠান্ডা লেগেছে তুমি হয় তো আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে আর আমার জ্বর সরধী আর তার পর হাঁচি আসছে একটু পর পর তো হাঁচির কারণে আমি আসলে অনেক সময় কথাই বলতে পারছিলাম না হঠাৎ করে সরধী টা বেশি লেগে গেলো এটা কি ঋতু পরিবর্তনের জন্য হয়েছে না কি তুমার অন্য কিছু অসুখের পাললাই

আমার সঙ্গে আমার pneumonia হয়ে গেছিলো কিছু দিন আগে আমি তো আমি ওহ তাহলে তো অনেক মানে আসলে অনেক কষ্ট

pneummonnia টা কিন্তু অনেক মারাত্মক জিনিস এই pneumonia কিন্তু আগেকার অনেক মানুষ যখন জানতো না তখন কিন্তু অনেক মানুষ মারা যেত তো এটা আসলে অনেক মারাত্মক জিনিস তুমি কিন্তু সাবধানে থাকবে আর যে ঠান্ডা ঠান্ডা একদম লাগাবেনা গরম গরম কিছু করার চেষ্টা করবে জামা কাপড় পড়বে গরম পানি খাবে কিন্তুও আমি শুনিছি বুঝেছো হ্যাঁ শুনেছি আমাদের বাসার এক জনের pneumonia হয়েছিল তো ওনি এক জন বয়েস্ক মানুষ ছিলেন তো pneumonia হওয়ার পরে ওনাকে আহ injection দেওয়া হয়েছিল তো তার পর pneumonia আর injection অনেক কই একটা মারাত্মক injection তো ওনি সেটা দেওয়ার পরে একটু মাথার যে সমস্যা হয়েগেছিল তো ওনার ওই injection টা করেছিল ওনার মাথাই তো ওনার brain এ কিছু টা defeat হয়ে গেছিল তো ওনার কি পাগল পাগল

pneummonnia এর আসলে আমি জানিনা কি ঠিক আছে কি না তবে হ্যাঁ আমার যে ঠান্ডার জন্য যে রোগ হয়েছিল তো এই কারণে সেই রকম pneumonia হলে কিন্তু doctor ওষুধ নিতে ভুলে না হচ্ছে আমার doctor আমি তো hospital ভরতি ছিলাম

হ্যাঁ আমারো একাই অবস্তা বুকে এত cough জমে ছিল খুব কফ জমে ছিল এরপর আমাকে একটা মেশিন দিয়ে বুকের ভেতর থেকে কফ বের করতে হল নইলে আমার এত কাশি হয় সেটা আসলে অসুস্থ যাওয়ার মতো অবস্থা হয়েছিল ও তাহলে তো অনেক খারাপ লাগছে শুনে তোমার এই এত শরীর সুস্থ ছিলে তুমি আমিও কিছুদিন যাক যেমন অনেক অসুস্থ ছিলাম তো আহ শুধু সর্দি-কাশি হলেও তবু থাকা যায় উম কিন্তু মাথাব্যথা সাথে থাকে তখন তো আর কিছুই করা যায় না আর আমার সর্দি কাশির সাথে মাথাব্যথা আছে তো আমি আসলে কোথাও শান্তি করে বুঝতে পারিনি ওষুধের উপরে আছে শুধু পরিবারের সবাইকে তারা কি সুস্থ আছে

পরিবারের সবাই ঠিকই আছে কিন্তু আমাকে নিয়ে যে দৌড়াদৌড়ি করতে হলো এটার জন্য সবাই একটু মানসিকভাবে ই হয়ে পড়েছে তারপর ছিলাম এতদিন অসুস্থ ছিলাম এত লম্বা একটা সময় আমার এত ধকল গেল আমার উপর দিয়ে এটা পরিবারের জন্য বেশ কষ্টকর সবার জন্য যারা আমার পাশে ছিলেন শুধুমাত্র আমার পরিবারের মানুষের নাম বন্ধুবান্ধব রাও আমাকে বেশ সাহায্য করেছে তারা আমার

যখন যে দরকার সেখানে গিয়ে এসছে এবং আমাকে যথেষ্ট পরিমানে তারা সাহস দিয়েছে তারা সুস্থ হওয়া যাওয়ার জন্য। মানসিকভাবে ভেঙে পড়া করতে দেয়নি আমি এজন্য কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাই সবাইকে তুমি তো জানোই না হ্যাঁ আমি জানিনা আসলে জানিনা এজন্য অনেক খারাপ লাগতেছে তোমার এত বড় একটা অসুখ গেল তোমার এত বড় একটা ধোকল গেল তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি নাই আর পাশে দাঁড়াতে পারিনি সেজন্য অনেক খারাপ লাগছে তবে হ্যাঁ তোমার সাথে আমার অনেকদিন পর কথা বলছি। এটা আমার জন্য অনেক আমাকে ভালো লাগছে আসলে অসুস্থ না হলে না সত্যটা কত বড় একটা কত ভোরে একটা ভালো বিষয় সুস্থ থাকিস সুস্থ থাকার চলাকালী ন আমাদের অত ধরনের কত ধরনের কত রকমের থাকে আর কি বলে কত রকমের আমাদের আহ Excuse থাকে সেটা থেকে আমাদের বের হওয়া উচিত আসলে সব থেকে বড় বড় কি জানো সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যখন একজন অসুস্থ থাকে তখন তার বন্ধুবান্ধব বা বাড়ির আশেপাশের লোকজন তাকে সাহস যোগায় তার মনোবল টা বাড়িয়ে দেয় তখন কিন্তু সব সবচেয়ে বেশি ভালো লাগে। আর তখন মনে হয় যে হ্যাঁ তবে বিপদে পড়ে নিয়ে যারা সাহায্য করে তারাই কিন্তু প্রকৃত বন্ধু হিসেবে থাকে

তারা আসলে তোমার সত্যিকারের বন্ধু এটা আমার মনে হয়

হ্যাঁ সেটাই অসুস্থ হলেই বুঝা যায় আর কি, তো আমারও আমিও অনেক অসুস্থ তো সত্যি জন্য আর কি বুঝতেই পারছ আমার কন্ঠ শুনে যে আগের মত আর নেই

অনেক সময় যে আমরা নিজেই হয়তো সাধারণ ঠান্ডা ঠান্ডা মনে পড়ে খাই সেটা আসলে করা যাবে না একজন doctor এর পরামর্শ নিয়ে করা উচিত কারণ doctor এর পরামর্শ ছাড়া কোনভাবেই নিজের আন্দাজের উপর চিকিৎসা করলে সেটার ফল ভাল হয় না হ্যাঁ সেটাই আমারও একই রকম অসুস্থ হয়েছি তিন চার দিন হবে তো এখন ডাক্তারের কাছে এখনো যায়নি নিজে থেকে ওষুধ খাচ্ছি কিন্তু আজকের দিনটা দেখবো যদি ভালো না হয় তাহলে doctor এর কাছে যাব আর সেটা আসলে যেতেই হবে না হলে তা এতদিন হয়ে গেল সর্দি-কাশি তা যদি না ভালো হয় হয় তো doctor এর কাছে

হ্যাঁ হ্যাঁ অবশ্য তোমার যাওয়া উচিত এবং তুমি কিন্তু আমাকে জানিও doctor কি বললে আর আর এইতো আমরা আর কি বলব অসুস্থ হওয়ার ব্যাপারে বা নাই বলি এই সময়টা আসলে এমন শীতের শেষ গরম সময় শুরু এই এই সময়টাতে একটু বেশি অসুস্থ ছড়াই মানুষের ঠান্ডা জনিত রোগ বেশি থাকে বাচ্চাদের বেশি করে মানে বিশেষ করে সে হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে মন খারাপের একটা বিষয় হ্যাঁ সেটাই ওষুধ তাহলে তো আসলে আর না হরিদ্বার আর ওই সুস্থতা আল্লাহর দান

ভালো লাগে মানে অসুস্থ হয়েছে এখন ঔষধ তো খাচ্ছি তো দোয়া করো তোমার আব্বা আম্মুকে বলো আর এই শোনো আর একটা বিষয়ে সাবধানে থাকবে সেটা হচ্ছে যে এই ঠান্ডার সময়টা আপনার না অনেক রোগ মানে কি বলব সেই বাইরের অনেক রোগ তাড়াতাড়ি এসে একটু ভালো খাবার দাবার খাওয়া চেষ্টা করুন পুষ্টি খাওয়া দাওযার গুলো একটু

খাবার চেষ্টা করবে এবং যে খাবার গলা একেবারে ই শরীরের জন্য ভালো নয় এবং নয় ওগুলো একটু বা ওগুলো একটু আসলে খাওয়া কমাতে হবে

এখন তো তোমার সুস্থ হওয়ার সময় একটা অসুখের মধ্যে আছো একটু যদি ভালো করে খাবার দাবার না করো তাহলে তুমি যথেষ্ট পুষ্টি পাবে না যথাযথ পরিমাণের

কি বলবো যে যতটুকু শরীরে দরকার তোমার সেটা তো তুমি পাবে না তো এক খেয়ে শুধু পেট ভরালেই হবে না যেটা পুষ্টিকর খাবার খেতে হবে জানো সেটা শরীরের কাজে লাগে শরীরের কোন ক্ষতি না করেও বরণ

তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে যেমন বিভিন্ন ফল এখন শীতের সময় বিভিন্ন সবজি খুব বেশি পাওয়া যাচ্ছে সবজি গুলো খেতে পারো বেশি করে তারপর তরল পানি শরবত হ্যাঁ এগুলো একটু গরম গরম খেতে চেষ্টা করবে যাতে হচ্ছে ঠান্ডা টা জানো না বসে যাই

তোমার আশা করি যে ঠান্ডার বিষয়টা নিয়ে খুব উপকারী হবে ঠান্ডাটা হ্যাঁ আমিও সেটাই করছি আসলে আমার আম্মু তো স্বাস্থ সচেতন তুমি তো জানোই তো আপা অসুস্থ হয়েছি বলে আম্মু রাতে মানে গরম গরম খাবার স্যুপ এরকম বানিয়ে দেয়। তুমি যেটা বললে এখন তো ফল যা অবশ্যই খাচ্ছি। তুমিও শুনলাম তোমার pneumonia হয়ে গিয়েছে তো তুমিও গরম গরম soup টা খেতে পারো আমি চেষ্টা করি গরম গরম খাওয়ার আমাকে তো একদম doctor এ নিষেধ করেছে ঠান্ডা হাতেও ধরা যাবে না ঠান্ডা পানি দিয়ে গোসল করা যাবে না এবং গোসল নিয়মিত না করলে গায়ে পানিটা কম দেবে হ্যাঁ কিছুদিনের জন্য তো এই আমার যেহেতু খুবই ঠান্ডা লেগে যায় তো এই কারণে আমাকে বলেছে যে হ্যাঁ আসলে আমাকে ও ঠান্ডা লেগে যায়। আর কি জানো তো আমার ঠান্ডা লেগে গেলে নাক বন্ধ হয়ে যায় কারণ আমার ওই যে নাখের মধ্যে অংশ বৃদ্ধি একটা অংশ বৃদ্ধি ছিল তো আমি সেটাকে doctor এর পরামর্শ নিয়েছি তারপর সেটাকে ইয়ে করে রেখেছি মানে ওষুধের দ্বারা দমন করে কমিয়ে রেখেছি। কিন্তু যখন খুব বেশি ঠান্ডা লেগে তখন আসলে সেই উপক্রম বেড়ে যায় তো মানে ওই যে নাখের মাংস বৃদ্ধ উপকমটা বেড়ে যায় তখন আমার মানে নাক বন্ধ হয়ে যায় একদম শ্বাস-নিশ্বাস নিতে কষ্ট হয়। তো সেই কারণে আমি খুব তাড়াতাড়ি

এইতো আসলে একটু সাবধানে থাকতেই হবে এখন কিছু করার নেই আর তোমার আশেপাশেই তোমার বাসার

আগে একজনের হয়েছিল সেই জন্য তোমার হয়েছে সেই জন্য কারো কাছে ছড়িয়েছে না না আমার অন্য কারো কাছ থেকে ছড়ায়নি তবে আমি তো কিছুদিন যাবতীয় অসুস্থ আছি